অনেক এ একজন ব্যা আহ একটা লোক পিঠে ব্যাগ টা লিয়ে আছে।

এরোপ্লেন টা একটাতে দাঁড়িয়ে আছে ।

সে তার পাশে আছে গাড়ির হাওয়া চেক করা হয় কিছুটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে কিছুটা গাড়ি তে তেল ভরা হচ্ছে।

এর ট্রেনিং নেওয়ার জন্য অনেকে সাইকেলে করে আসে। সাইকেল স্ট্যান্ড -এটা খুব লম্বা হয়ে রয়েছে।

প্রদীপ আর উম মোমবাতি জ্বালাচ্ছে সবাই সাদা সাদা শাড়ি পরে উমমম মুখে উমমম এ মাস্ক পরে দাঁড়িয়ে --

নজরুল ইসলামের - এর একটা আ স্ট্যাচু বানানো হয়েছে--

ওপরে এ পাথর আছে পাথর রয়েছেওইখানে স একটু মতন জায়গাতে দুউউজনে উউ বার হচ্ছে পাথরের বসা --

দেওয়ালে তে ড্রিল করছেএ লাইট দিয়ে। ওখানে দুটো হ হাতুড়ি আছে একটা কাঠের একটা উ লোহার।